আস- একটি দোকান রয়েছে দোকানটির বাইরে আহ--

এবং টেবিল -এ জলের বোতল এবং কি কি জিনিস স্যানিটাইজার বলে রাখা রয়েছে ।